এবং ওপারে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার সামনে একজন লোককেও দেখা যাচ্ছে।

এবং একটি লাইট । খুব সুন্দর ভাবে ঝুলিয়ে রাখা রয়েছে যেখানে লাইট জ্বলতে দেখা যাচ্ছে সাদা রঙের এবং।

এবং রাস্তার সামনে গাড়ি দাঁড়িয়ে দাঁড় করানো দেখা যাচ্ছে।

এখানে একটি ডোবার ছবি তুলে ধরা হয়েছে যেখানে পাশেই অনেক কচুরিপানা হয়েছে।

একটি জঙ্গল দেখা যাচ্ছে খুবই ঘন এবং গাছগুলি ঝিলের ওপর শুয়ে পড়েছে।

এবং হল -টির ভেতরটি পুরো লাল রঙের দেখতে লাগছে।

যেখানে এ দাদার সামনে ইডি--

এখানে একটি বাগানের ছবি তুলে ধরা হয়েছে যেখানে জল জমে রয়েছে অর্থাৎ বৃষ্টি হয়েছে বাগানে।

এবং রাস্তার প্রচুর অটো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং অনেক লোককেও দেখা যাচ্ছে অটো এর মধ্যে।

এখানে একটি স্কুল -এর ছবি তুলে ধরে রাখা হয়েছে। যেটি বিধানপল্লী হাই স্কুল এইচ.এস. ।

এখানে একটি গ্রাউন্ড এর ছবি তুলে ধরা হয়েছে যেটি গ্রাউন্ড টি খুব সুন্দর ভাবে--

একটি টোটো এবং তার সামনে একটি বাইক দাঁড় করানো রয়েছে ও ভ্যান এর মধ্যে কিছু বিক্রি হতে দেখা যাচ্ছে।

দূর দূরান্তে শুধু গাছপালাই দেখা যাচ্ছে ও আকাশটিতে মেঘ করে এসেছে ।

এখানে একটি শপিং মল এর ভেতরের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে শপিং মল - এর ওপরে এ.সি. --

ষ্টার ঝুলিয়ে রাখা রয়েছে তাই দেখতে খুবই সুন্দর লাগছে ষ্টার - গুলি।

লাইট দেখা যাচ্ছে এবং একটি টাওয়ার -ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ও --